সামনে কিসু ফাত্তার মতো দেখা যার একটা ঘাসের ঝোপ আসে।

চালটা টিন -এর সাথে আরেকটা ঘর রয়েছে।

পিছনের পর্দাটা লাল কালার ।

তিনজন মানুষে কালো কালারের জ্যাকেট পরছে বাইরে কিছু দোকান দেখা যাইতাসে টেবিলটা লাল কালার সেয়ারটা লাল কালার ।

একজনের হাত থেকে কালারিং স্মোক বেরোচ্ছে কমলা কালারের ।

নীচের দিকে ছোট মন্দিরগুলোর কালার হালকা গোলাপী আকাশে হালকা হালকা ম্যাঘ দেখা যাইতাসে।

সম্ভবত পুরনো কোন একটা নিদর্শন বা ঐতিহাসিক স্থানুগো।

ছোট ছোট সিনথেটিকের গাছ দেখা যাচ্ছে।

ওয়ালের তাকের মদ্যে ছোট ছোট ডি-ডিব্বা দেখা যাচ্ছে।

সামনে একটা গাড়ি আসে সম্ভবত আবর্জনা নিয়ে যাওয়ার জন্য গাড়িটা।

একজন মানুষে ছাতি লইয়া দাঁড়ায় রইসে একটা স্কুল ঘরের মতো আসে।

একটা বড় পোস্টার রয়েছে ত্রিপুরা রাজ্যের ছবি আঁকা আসে।

কিছু গাড়ি আসে বাইক আসে অটো আসে।

চকলেটে দুধের কিছু অংশ আসে সম্ভবত মিল্ক চকলেটের কিসু।

গাঢ় খয়েরি বর্ণের কিছু গাছ দেখা যাসে ।